অরেঞ্জ রঙের ইয়েলো রঙের অনেকগুলো ফুল নিয়ে লো--

ছোট্ট একটা মুদির দোকান দোকানের নাম চিল্ড্রেন বু--

অনেক গুলো রোজ দিন ইউজ করার জিনিস।

হোয়াইট কালার -এর একটা মহিলা এ--

গাড়্রির সিট - এ সাদা রঙের টাওয়েল দেওয়া আ--

সামনে অনেক বড় একটা ব্রিজ ।

সেখানেও বড় বড় সবুজ রঙের--

আরো অনেক কিছুর উপর পেছনে সাজা--

কেউ সাদা রংয়ের গামছা মাথা দিয়ে--

দোকানের সামনে অনেকগুলো গাড়ি পার্ক করা আর অনেক লোকজনও আছে রিক্সা মোটর বাইক পার্ক করা।

শর্টস টি- শার্ট আরো অনেক জামা হ্যান্ডেল - এ করে টাঙানো রয়ে--

খোলা জায়গা নিচে একটা সাইকেল পার্ক করা আ--

আর বড় বড় গাছ আছে।

বড় গাছ সামনে ছোট ছোট গাছ লাগানো অনেকগুলো হিরন তার মাঝখানে ঘু--